এখানে অনেকগুলি থালা দেখা যাচ্ছে।

লোকটির দু সাইডে দুটি ফুলের টব রয়েছে।

একটি স্টার আঁকানো দেখা যাচ্ছে।

এটা একটি দোকান এখানে অনেকগুলি পেপসির বোতল দেখা যাচ্ছে।

সাইডে বাসের কিছু কঞ্চি দিয়ে ঘেরা রয়েছে।